এই চিত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি মঞ্চ খুব সুন্দর ভাবে সাজানো আছে। মঞ্চটি ওপরে একটি ছেলে গান করছে তার হাতে একটি গিটার আছে।

মঞ্চ -টির ওপরে কয়েকজন লোক ক্রিসমাস ডে পালন করছে তাদের সামনে বেলুন দিয়ে সাজানো আছে | তাদের এখানে একটি স্টারমার্ক চিহ্ন দেখা যাচ্ছে ।

এই চিত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটি বাড়ির উপরে ছাদ করা হচ্ছে ছাদটির সামসেট দেওয়া হচ্ছে তার আশেপাশে বড়ো বড়ো বাড়ি দেখা যাচ্ছে।